এবং এখানে একটি কার্টন ও রাখা রয়েছে এবং এখানে একটি ইনভার্টার এবং ও একটি ব্যাটারিও রয়েছে।

আমি এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

এখানে একটি ইয়োগা সেন্টার দেখতে পাচ্ছি।

এবং এখানে দুটি স্ট্যান্ড ফ্যান এবং কিছু সিলিং ফ্যানও দেখা যাচ্ছে।

আমি এখানে একটি কাপড়ের দোকান দেখতে পারছি কাপড়ের দোকানটিতে অনেকগুলি কাপড় রয়েছে।

আমি এখানে অনেকগুলি টাইলস দেখতে পাচ্ছি।

এবং একানে একটি লাল কালারের চেয়ারও রয়েচে এবং সাদা কালারের একটি টেবিলও রয়েচে।

ও রাস্তার পাশে অনেকগুলি সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে বিল্ডিংগুলির কালার সাদা কালারের রয়েছে।

এবং একবারে নীচে দুটি গাড়িও রাকা রয়েচে।